যারা গর্ববতী মহিলা এবং যারা অসুস্থ মহিলা তাদেরকে বিনেপয়সায় ওষুধ এবং চিকিস্যা করা হয়ে থাকে। এইটি পুরোপুরি সরকারি।

এইগুলো বিল্ডিং বহুদিন লাস্টিং করে থাকে।

এইটি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক -এর পোস্টার বঙ্গীয় গ্রামীণ বিকাশ শহরাঞ্চল গ্রামাঞ্চলেও লক্ষ যায়।